এখানে আমি অনেক বড় একটা পুতুলের মত দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমি অনেকগুলি লোহা দেখতে পাচ্ছি রড ।

ছবিটিতে আমি একটি মাইক দেখতে পাচ্ছি।

এখানে আমি দুটি পুতুল দেখতে পাচ্ছি।

এখানে আমি একটি বিল্ডিং ঘর দেখতে পাচ্ছি।

এখানে আমি কতগুলি লুক দেখতে পাচ্ছি।

এখানে আমি আকাশ দেখতে পাচ্ছি।

একটি লাইট দেখতে পাচ্ছি।

এখানে আমি ডালমিয়া লেখা দেখতে পাচ্ছি।

এখানে আমি লাইট দেখতে পাচ্ছি।

এখানে আমি নদী দেখতে পাচ্ছি।

এখানে আমি ঘর দেখতে পাচ্ছি।

এখানে আমি লাইট দেখতে পাচ্ছি।

এখানে আমি একটা পুকুর দেখতে পাচ্ছি।

এখানে আমি একটা মানুষ দেখতে পাচ্ছি।

এখানে আমি গাছ দেখতে পাচ্ছি।

এখানে আমি কতগুলি গাছ দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি রঙের দুকান দেখতে পাচ্ছি।

এখানে আমি কতগুলি মানুষ দেখতে পাচ্ছি।

এখানে আমি একটি ঘর দেখতে পাচ্ছি।

এখানে আমি কতগুলি স্কুটি দেখতে পাচ্ছি।